এটা হচ্ছে বার্থডে এর অটো স্ট্যান্ড । আমরা যখন --

দাম খুব রিসনাবেল খুব ভ্যালুএবল ।

এয়ারপোর্ট এয়ারপোর্ট দিয়ে- এ প্লেন এ উঠে।

একটা মিউজিয়াম এর মধ্যে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ইনসেক্টস ।

মন্দিরে সবাইকেই যাওয়া উচিত। মন্দিরে পুজো করতে যাবা উচিত। মন্দির একটা ভক্তির জায়গা যেখানে আমরা সব হিন্দু ।

তো-ও-ও এখানে এদের মাটি খোঁড়া দেখে মনে হচ্ছে এরা খালি জিনিসটাকে নোংরা করছে ।

এইটা আমারকো মনে হচ্ছে এটা রেলওয়ে স্টেশন আমরা স এখান থেকে অনেক দূরে দূরে জায়গায় যাই ট্রেন দিয়ে ।

আআ যা অনেকজন মসজিদে পুজো-মুজো করতে অ্যানল অনেকজন ভিসিট -ও করতে যায়।

ওল্ড ইস গোল্ড পুরোনো জিনিস মানে ভালোবাসা।

'' এইটা আমি আবার বলবো যে ইটস কলকাতা বিকস আ আশেপাশে টীনেজ দেখলে তো কেউ বলবে না এটা কোন প্লেস ।''

এখানে কন্সট্রাকশন হচ্ছে। মে বি কিছু একটা বানানো হচ্ছে। এখানে এক অনেক কিছু বানাতে পারে।